এটি একটি ঘর এখানে একটি নীল রঙের টেডি বিয়ার দেখা যাচ্ছে।

অনেক ধরনের মাস রয়েছে এই ছবিটিতে এবং এটি একটি মাস বাজার।

রুম ভর্তি খুবই ছোট খুব সুন্দর একটি ঘর।

এই ছবিটিতে দেখানো যাচ্ছে যে একটি ব্রীজ তৈরি হচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি দোকানের মধ্যে মোটর এবং পাইপ ।

এখানে দেখানো হয়েছে যে এটি একটি মন্দিরের মন্দির যেখানে তিনটি ঠাকুর রয়েছে এবং--

খুবোই সুন্দর করে এবং তিনটা ঠাকুর দেকানো রয়েছে।

এটি একটি বিল্ডিং হলুদ রঙের বিল্ডিং ।

এবং এস_বি_আই এটিএম দেখা যাচ্ছে।

যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত শ্রিক্ষক এবং উ ম্যাডাম এবং পাশাপাশি ছাত্ররা এখানে ক্রিকেট খেলছে।

ছবিটিতে দেখানো হচ্ছে যে এখানে টমেটো --

এটি হচ্ছে আরোমা ক্যাফ জি_বি এবং দোকানটিতে দেখা যাচ্ছে যে--

উপরে একটি বোর্ডে -এ লেখানো আছে যে এয়ারটেল এবং--